আর তার পাশে ও একটি এক্সরে দোকান আছে এক্সরে দোকানটি এখনো ওপেন হয়নি। এক্সরে দোকানের সামনে অনেক গুলি বাইকে দাঁড়িয়ে আছে।

রেষ্টুরেন্ট -টি খুব সুন্দর ভাবে সাজানো আছে দেখে খুবই ভালো লাগছে।

আমার জায়গাটা আসানসোলের বিগ বাজার বলে মনে হচ্ছে কারণ ওপরে বিগ বাজার বলে লেখা আছে এবং আসেপাশে আরও অন্যান্য দোকান আমি দেখতে পাচ্ছি । রাস্তাটি --